আমি দেখতে পা -- জিম -এর ভেতরের কিছু অংশ দুজন মানুষ কিছু ব্যানার একটি এ .সি. ইত্যাদি ।

একটি রুমের ভেতরের অংশ দেখতে পাচ্ছি। তিনটি চেয়ার তিনটি বলবো না পাঁচ ছটা চেয়ার ।

আমি দেখতে পাচ্ছি একটি ঘরের ভেতরের কিছুটা অংশ উম সামনে চেয়ার রাখা আছে ওপরে কিছু আলো ।

একটি বিল্ডিং এর ভেতরের অংশ দেখা যাচ্ছে টেবিল চেয়ার একটি ক্যালেন্ডার একটি নকশা করা দেওয়াল সুন্দ-অ-র পরিবেশ।

প্রচুর আলো দিয়ে সজ্জিত সামনে রাস্তা রয়েছে।

এটি একটি ম্যারেজ হল । খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে। এখানে ম্যারেজ বিয়ে হবে বোঝাই যাচ্ছে কিছু মানুষ চলাচল করছে।

একটি চিড়িয়াখানার ভেতরে কতগুলো পাখি রয়েছে সেগুলো দেখা যাচ্ছে | একটি গাছ রয়েছে সেই গাছটি দেখা যাচ্ছে।

একটি কমিটি হলের কিছু অংশ দেখা যাচ্ছে কিছু মানুষ বসে আছেন অনেক চেয়ার পাতা রয়েছে ।